এবং সামনের দিন নিশ্চয় আরো ভালো হবে এর থেকে আশা করি এবং দেখে খুবই ভালো লাগলো ।

এটা একটা পার্কিং সেন্টার এখানে সমস্ত রকমের গাড়ি পার করা হয় এবং খুব যত্ন সহকারে রাখা হয় খেয়াল রাখা হয়। গাড়ি খুব সিকিউরিটি দেওয়া হয়। চার দেয়ালের ভিতরে। পার্কিং সিস্টেম ।

এটা একটি শপিংমল আমাদের বাড়ির কাছেই অবস্থিত খুব সুন্দর একটি শপিংমল ।

এটা আমাদের এখানকারই একটা নদী ।